ছবিটিতে একটি নদী দেখতে পাচ্ছি।

এবং বিল্ডিংটি পুরোপুরি কালার নেই হাফ কালার হাফ ।

ছবিটি দেখে মনে হচ্ছে একটি বাড়ির সামনে একটি উঠোন। এবং এইখানে--

একটি খেলার মাঠ দেখতে পাচ্ছি। মাঠে খেলা চলছে এবং সমস্ত দর্শকেরা--

এছাড়া কিছু বাঁধাকপি নিয়ে লোকটি বসে আছে।

ছবিটিতে আমরা একটি বুক স্টল দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন ধরণের বই সাজানো রয়েছে।

এটি একটি সুইমিং পুল -এর ছবি।

একদম পলিশিং করা রয়েছে দেখতে চকচক করছে ।

একটি মানুষের হাত দেখা যাচ্ছে এবং লোকটি একটি সাদা রংয়ের ফুল ধরে রয়েছে।

সেন্টারটির নাম গীতাঞ্জলি কোচিং সেন্টার ।

বড় বিল্ডিং দেখা যাচ্ছে। যেটা পুরোপুরি এখনো রং করা হয় নি।

সারি দিয়ে কতগুলি বেঞ্চ সাজানো রয়েছে।

এবং চারিদিকে কিছু গাছপালা দেখা যাচ্ছে।

একটি অটো দাঁড়িয়ে রয়েছে এবং মাঝখান থেকে দুটি টোটো যাচ্ছেএকটি নীল রংয়ের একটি সবুজ রংয়ের।

একটি লোক বই কিনতে এসেছে দেখা যাচ্ছে।

সে একটি চেম্বার তৈরি করছে।

বিভিন্ন কালারিং কালারিং পতাকা টাঙানো রয়েছে।

সুইমিং পুলের ওপরে ঝর্ণা মতো রয়েছে যেখানে নীল নীল লাইট দেখা যাচ্ছে।

বাইরের পরিবেশ দেখে বোঝা যাচ্ছে খুব গরম পরিৰেশ রোদ উঠেছে।

ছেলেদের বিভিন্ন হাফ প্যান্ট ট্রাউজার ।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি অফিস ।

কিছু মহিলা দাঁড়িয়ে রয়েছে। একজন বয়স্ক লোক--

দুটো সাইকেল -ও দাঁড়িয়ে রয়েছে শপিং মলের বাইরে এবং একটি বাইক দাঁড়ানো।

এবং বুক ষ্টলটিতে দারুণ লাইট লাগানো রয়েছে ।

নানাধরণের ফল রাখা রয়েছে যে রকম শসা।

কলেজটির নাম মালদা উমেনস কলেজ ।

একজন মহিলা আর একজন ছেলে বসে গল্প করছে এবং খাবার খাচ্ছে ।

একটি মেয়ে চেয়ারের ওপর বসে-এ নিজের সেলফি তুলছে মেয়েটি--